এটা মানে একটা হুম ওই রিসেপশন হল যেটাকে নার্সিং হোম টাইপ এর কোনো একটা ।

চেয়ার রয়েছে অনেকগুলো সামনে একটা গ্রাউন্ড রয়েছে এখানে খেলা ধুলা হয় আরকি বা ।

মানে বক্তব্য রাখছে স্টেজ স্টেজ টাইপ -এর বানানো রয়েছে এখানে একটা মহিলা বক্তব্য রাখছে মাইক্র ফোন -এর সামনে দারিয়ে। .

এটা আমরা একটা মায়াকে দেকতে পাচ্ছি যে এ ডান্স করছিলো ডান্স করতে করতে একটু কন্না টাইপ হয়ে আছে পায়ে আলতা পরে আছে সারি পরে আছে। .